একটি ফুল গাছ দেখা যাচ্ছে পিছনের মধ্যে অনেক ছোট বড় গাছপালা রয়েছে।

একটি ড্রাম রাখা রয়েসে একটি কাঠের তক্তা গাড়ির মধ্যে রাখানি রয়েসে সেখানে তিনজন লোক রয়েসেন।

কয়েকটি সাদা কালারের বস্তা কয়েকটি হলুদ কালারের বস্তা রয়েসে নীচে আর কয়েকটি বস্তা ফেলা রয়েছে অনেক আপর্জনা রয়েসে।

অনেকগুলা ক্যারিডুঙ্গা রয়েছে একটি বড় পাথর দেখা যাচ্ছে একটি ব্যাগ রাখা রয়েছে।

সামনে অনেক খালি জায়গা রয়েসে একটি বিদ্যুৎ লাইন দেখা যাচ্ছে।

কী বড়ো বিল্ডিং গর দেখা যাচ্ছে নিচে অনেকগুলা কচি কচি গাস রয়েসে চারিপাশে অনেক সোটো বড়ো গাসপালা দেখা যাচ্ছে।

নীচে একটি বড় কার্পেট বিছানো রয়েছে একটি জলের বোতল দেখা যাচ্ছে।

অনেকগুলা কচি কচি ঘাস হয়েছে পিছনের মধ্যে অনেক বড়ো নীল আসমান দেখা যাচ্ছে।

এই সবির মইদ্যে একটি বড় বিদ্যালয় দেখা যাচ্চে।

একটি প্লেটের মধ্যে কয়েকটি খাবার রয়েছে পাশে কয়েকটি ডিবা রয়েছে কয়েকটি টিসু পেপার রয়েছে।

এই সবির মইধ্যে দেখা যাচ্ছে একটি গাড়ির রিপেয়ারিং গ্যারেজের মধ্যে একটি অ্যালটো গাড়ির সামনে খোলা রয়েসে।

দরজা বন্ধ রয়েসে দরজার সামনে কয়েকটি পর্দা লাগানো রয়েসে একটি গোড়ি লাগানো রয়েসে ।

নিচে একটি বড় সোলার লাগানো রয়েছে উপরের মইধ্যে একটি বড় পোস্টার লাগানো রয়েছে।

দোকানের মইদ্যে একটি চেয়ার একটি টেবিল রয়েসে টেবিলের উপরে একটি জলের বোতল দেখা যাচ্ছে।

পাহাড়ের পাশে একটি সুট্ট রাস্তা রয়েসে রাস্তার মইদ্যে অনেকজন লোক রয়েসেন ।

অনেক ছোট বড় পাথর রয়েছে অনেক কচি কচি গাছ রয়েছে ছোট বড় অনেক গাছপালা রয়েছে।

এই সোবির মইধ্যে দেখা যাচ্ছে একটি গরের ভিতরে অনেকজন মেয়ে চেয়ারের মইধ্যে বসে রয়েসেন।

এই সবির মধ্যে দেখা যাচ্ছে কয়েকটি হলুদ ফুল রয়েসে।

সামনে অনেক খালি জায়গা রয়েসে পিছনে মইধ্যে অনেক পোস্টার লাগানো রয়েসে।

দুইজন মহিলা রয়েছেন কয়েকজন পুরুষ রয়েছেন একটি ছোট বাচ্চা রয়েসে।